গিয়ে আগবাটি supply দেব। এরপরে তার সাথে তোমার একটা contact করে নাও। যে আমি এতটাকা তোমায় দেব। আর বাকিটা তোমার যেটা লাভ হবে সেটা তুমি রেখে দাও। পরবর্তীকালে তুমি হয়ত কোনোদিন যদি machine কেনো আগরবাতি তৈরির তাহলে তোমার কিন্তু সেখান থেকে অনেকটা লাভ আসবে। সেটাই, কারণ কি বলতো? retail হলো এমন একটা জিনিস, market এ তুমি যেখানেই বার হবে retailing জিনিসটা তুমি দেখতেই পাবে। কারণ retail টা এমন হয়ে গেছে। প্রত্যেকটা জিনিস তুমি, তুমি কি বলতো? তুমি যদি একটা wholesaler এর দোকান থেকে কেনো তো তারা যে টাকায় দেবে এবং তুমি যদি একটি ছোট দোকান থেকে কেন। তার দামটা কিন্তু অনেকটা বেশি হবে। সে বড় দোকানের থেকে বুঝতে পারছো তো? হ্যাঁ সেটাই সেটাই আর এখন ব্যাবসাতে কিন্তু প্রচুর লাভ আমিতো দেখছি। আমাদের পাশের বাড়ির একজন করছে ব্যবসা। তা সে তোমার এই আগরবাতির না সে কি করছে বলতো? তার হাতের তৈরী বিভিন্ন নকশায় design হয় না? মেলা খেলাতে দেখবে বিক্রি হয়। সেগুলো বাড়িতে তৈরী করছে। বাঁশ কেটে হয়তো তালপাতা কেটে যে সেগুলো নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করতে। এতে কিন্তু প্রচুর income করছে গো আমি দেখছি। তা তুমি যেটা বললে আগরবাতি retailing করবে। সেখান থেকে দেখবে অনেকটা পয়সা আসবে তোমার। তাইনা বোলো? সেটাই কারণ কি বলতো? তোমারও যদি কোনো প্রতিভা থাকে বা আমারও যদি কোনো প্রতিভা থাকে। সেই জিনিসটাকে কিভাবে বার করতে হবে সেই প্রতিভাটা কে আমি মানুষের কাছে কিভাবে তুলে ধরবো? এই জিনিসটা আমাকে ভালো ভাবে বুঝতে হবে, বুঝলে? হ্যাঁ সেটাই সেটাই সেটাই, আর আসলে দেখো আমিও ভাবছিলাম যে আমি retailing এর ব্যাবসাটা চালু করবো। কিন্তু আর আর সেরকম ভাবে মানে কোনো অভিজ্ঞতা নেই তো আমার। তোমার কাছ থেকে আমি একটু অভিজ্ঞতা আহ মানে নেবো সেটা দিয়ে যেটা আমি retailing এর আমার যে ব্যবসা আমি করবো ভাবছি। কি করে উঠবো এখনো ঠিক করতে পারিনি? তা ঠিক করলে তোমার ভালো হয় বলতো আমাকে। তাহলে সেটা আমি অল্প করে শুরু করবো। তুমি এখন retailing এর business যদি ধরো যেকোনো জিনিসই retailing করা হয়। সেটা তুমি বোলো বালি বোলো, সিমেন্ট বোলো বা রড বোলো বা জলের ট্যাংকি বোলো

তোমার এই জিনিসটা থেকে তুমি, তোমাকে আমি একটা ভালো idea দিতে পারি? তুমি কি idea টা নিতে চাও?

না আমি বুঝতে পারছি কিন্তু এখানে দেখো টাকাটা যে খুব একটা বেশি লাগবে সেটা না। কারণ একটা business যদি তুমি ভালো ভাবে startup করতে চাও। তাহলে সেই business এ কিন্তু দশ লাখ থেকে তোমার পনেরো লাখ টাকা খরচ আছে, তুমি জানো?

তুমি যেটা বলছো যে দশ লাখ টাকা তুমি পারবে। তো আমি বলবো তত টাকাও লাগবে না। তুমি যদি এখন ভাব যে just একটা medium ভাবে আমি business টা start করবো তো সেটার আমি একটু তোমাকে idea টা বলি? হ্যাঁ হ্যাঁ তুমি বলো বলো। যদি আমার কিছু অল্প টাকার মধ্যে retailing এর কাজ শুরু হয়। আমি খুবই ভালো লাগবে আমার জানো? তা তুমি বলো কিসের জন্য আমাকে বলবে? একটু বলো আমি শুনি? তুমি জানো যে প্রত্যেকটা বাড়ি তৈরী করতেই কিন্তু আমাদের পাটা লাগে পাটা। জিনিসটা জানতো?

হ্যাঁ পাটা retailing বলছি না। পাটাতে কিন্তু তুমি যদি একটা বাড়ি তৈরী করতে যাও। যেটা বলে আমাদের আহ বাংলা ভাষায় গজাল বলে এবং যেটা স্ক্রু বলে। নাট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তা বলো বলো ওগুলো দিয়ে কি করবো আমি? গজাল টা যে জিনিসটা তোমার গজালটা বা স্ক্রুটা তুমি আহ নিজের বাড়িতে বানাতে চাও। তো সেটা তুমি বানাতে পারো। সেই machine টা পাওয়া যায় তোমার আমার বাবা আরকি এই জিনিসটা নিয়ে ভাবনাচিন্তা করছিলো। কিন্তু আমি ততটা ভাবিনি জিনিসটা। কিন্তু আমি তোমাকে plan টা বলছি যে কি রকম আরকি বুঝলে? আচ্ছা বলো বলো বাড়িতে তৈরী করে বিক্রি করলে তো অনেক পয়সা আসবে গো। বলো তুমি শুনি একটু। হ্যাঁ তো সেটাই আরকি। তোমার ওই পাঞ্জাব থেকে তোমার আহ পাঞ্জাবে সেই machine টা পাওয়া যায়। আমাদের তুমি যদি বোলো, আমরা তো west bengal এ থাকি। তো west bengal এর মধ্যে তুমি কিন্তু কোথাও পাবে না যে এরকম আরকি গজালটা তৈরী হয়। তুমি কোথাও খুঁজে পাবে না, ঠিকাছে?

পাঞ্জাব তোমাকে একবারের জন্য যেতে হবে। পাঞ্জাবটা গিয়ে machine টার দাম বেশি না, আড়াই লাখ টাকায় একটা Machine আছে ঠিকাছে? তো সেখান থেকে তুমি সেই machine টা কিনলে। তুমি আহ গজালের মানে লোহার যে রড গুলো সেগুলো তো তুমি এখান থেকে কিনতে পাবে। এবং কি বলতো? machine টা তে বেশি খাটনি নেই। তুমি machine টা কিনে আনলে। machine টা তে তোমার যে size টা তৈরী হয়, তুমি পাঁচ ইঞ্চি নেবে না তিন ইঞ্চি নেবে না চার ইঞ্চি নেবে না তুমি আট ইঞ্চি নেবে তুমি কিন্তু একটা size তুমি দিয়ে দিয়ে তুমি সেই লোহার রড গুলো তুমি মিহি মিহি যে রোডগুলো হয়। তো সেই রোডগুলো তুমি machine এ ভোরে দিলে। machine এ ভোরে দেওয়ার পরে তুমি যদি চাও যে না এবার আমি আহ আমি মানে কম খাটুনিতে আমি টাকা income করবো। তুমি হয়তো একটা লোক রেখে দিলে। তাকে তুমি আট হাজার টাকা দিলে বা দশ হাজার টাকা মাসে দিলে। তো তোমার অনেক টাকা তবুও profit আসবে। কি করে বলতো? আমি বলছি তোমাকে শোনো তাহলে হ্যাঁ? হ্যাঁ বলো বলো শুনি শুনি। ভালো লাগছে গো তোমার কথাগুলো শুনে খুব ভালো লাগছে। আমাকে বোলো একটু আমি তাহলে ওই ব্যাবসাটাই শুরু করবো, বুঝলে তো? আর বলছি যে, কাকুকে তাহলে বোলো একদিন আমাকে নিয়ে যাবে পাঞ্জাব। আমার সাথে যাবে।

ঠিকাছে তুমি আগে শুনে নাও নাহলে ভালো ভাবে। কি করতে হবে বলতো এবার? তাহলে তোমাকে তুমি তারপরে ওই যে গজালগুলো নিয়ে আসলে ওখান থেকে। তো তারপরে তুমি আহ machine টা নিয়ে আসার পরে তুমি Just লোহার মিহি মিহি রোডগুলো তুমি machine এর মধ্যে ভোরে দিলে size দিয়ে। তো সেখানে তোমার পুরো size টা cutting করে দেবে এবং যে উপরের ইটা হয় তোমার layer টা হয়। সেটাও কিন্তু machine এর দ্বারাই তৈরী হবে। একদিকে তুমি লোহা ভরবে আরেকদিকে তোমার গজাল বার হবে। তোমার ঘন্টায় আমি যতটুকু শুনেছি যে, পাঁচশো piece না কত piece মতো গজাল বার হবে, ঠিকাছে? তো ঘন্টায় যদি তোমার পাঁচশো piece বার হয়, তাহলে আট ঘন্টা আমরা minimum কাজ করি তাহলে কিন্তু এইদিকে তোমার আহ আট ঘন্টায় কিন্তু অনেকটা গজাল হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ তো সেটাই তো অনেক গজাল হচ্ছে তো। তা এখন তো গজালের দামও আবার প্রচুর গো? তা এটাতো খুব কম মানে কম পয়সা খরচ এতো ভালো একটা ব্যবসা। খুব ভালো লাগছে। তারপরে বলো তো তারপরে আর কি করা যায়? ওটা থেকে কি শুধু গজালই তৈরী হয়? না আলাদা কিছু তৈরী করা যায়? ঐটা থেকে ধরো শুধু তোমার গজালই তৈরী করতে পারবে। আট ঘন্টা তুমি গজাল তৈরী করলে, কম করে তুমি এদিকে আটহাজার ধরো আহ তোমার আটহাজারই ধরো যদি গজাল তৈরী করো। ঘন্টায় তুমি বললাম পাঁচশো তো তুমি চার হাজার যদি গজাল মানে তৈরী করো। তাহলে কিন্তু তুমি যদি চাও যে, market এ আমি প্রত্যেকদিন চার হাজার করেই দেব গজাল গুলো, তাহলে কিন্তু সেই হিসেবে তুমি দিতে পারো। এবং কি বলতো? একদিন তো সেই business টা হবে না। তোমাকে প্রথম প্রথম কি করতে হবে? তোমার যে ছোটোখাটো দোকানগুলো আছে সেই দোকানগুলোতে তুমি দিয়ে আসবে। এবং কি করতে হবে? Market থেকে সবসময় একটাকা কম লাভে বা দুটাকা কম লাভে তোমাকে দিতে হবে। কারণ কি বলতো? প্রথম প্রথম তুমি যদি একটু লাভটা কম করো তাহলে অসুবিধা নেই। কিন্তু কি বলতো? তোমাকে market আগে পরিচিতিটা তৈরী করতে হবে। তোমাকে একটু growup টা করতে হবে। তবেই কিন্তু তোমার business টা অনেক এগিয়ে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ সেটা আর বলতে? আর সে সম্পর্কে আমার অভিজ্ঞতা একটু কম ছিল। তবে তোমার সাথে কথা বলে না? আমার অভিজ্ঞতাটা একটু মনে হয় যেন একটু বেড়ে উঠলো। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আর বলছি যে, ওই যে সেই দরজার স্ক্রু গুলো হয় না? সেই স্ক্রুগুলো কি ওই গজাল দিয়ে মানে গজাল তৈরী হওয়ার machine থেকেই কি তৈরী করা যাবে? না, তুমি যদি বোলো যে স্ক্রুগুলো? তাহলে বলবো সেই নাট যেটার কথা বলছি তুমি ওটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যেটা নাটবল্টু। সেই যেগুলো দরজায় আটকানো যায়, জানালায় আটকানো যায়। তারপরে সেই যে সব machine পত্রতে যে ছোট ছোট স্ক্রুগুলো হয় না? তুমি হয়তো দেখে থাকবে। তা সেগুলো তে কি কি মানে সেই machine টা আমি যেটা নিয়ে আসবো বলছি? সেটাতে কি তৈরী করা যাবে ওই ওইগুলো? ঐগুলো তোমায় যদি ঐগুলোতে তৈরী করতে চাও? আমি বলবো তাহলে আহ আমার যতটুকু মনে হয় যে, ঐগুলোতে তৈরী হবে না, ঠিকাছে? কারণ ওটার যে size টা তুমি হয়তো সেই size টা পাবে না মোটামুটি। এবং পিছনে তোমার ঘোরানোর জন্য যেটা তোমার লাগে। তো সেটাও আরকি সেখান দিয়ে তৈরী হবে না। হ্যাঁ তুমি যদি ভাব যে, একটু খাটনি করে করে নেবো তাহলে হয়ত করতে পারবে। সেটা তুমি এবার machine এ কাটাই করলে, যেটা তোমার লেদে হয়। তো machine এ কাটাই করার পরে। তারপরে তুমি আসতে আসতে আবার সেই size টা রূপ ধারণ করে। পেছনে একটু তোমার আবার একটু পাটায় করে তুমি করতে পারো। কিন্তু actually সেই machine টা দ্বারা পুরোপুরি হবে না perfect, বুঝলে? ওহ তারমানে তুমি বলতেছো যে, একটু খাটতে হবে। তাহলে যদি হয় তাহলে সেটা হবে, তাইতো? হ্যাঁ কারণ কি বলতো? আমি তোমাকে guarantee দিতে পারছি না যে হবে। কারণ হতে পারে, বুঝলে? হ্যাঁ সেটাই তো কারণ। তো তুমি এরআগে machine টা কোনোদিন দেখোনি বা তার কার্যকলাপ সম্পর্কে তুমি একটু slightly একটা জানো না। তাই তুমি হয়তো ভালো ভাবে বলতে পারছো না। সেটাই সেটাই এবার ধরো পুরোপুরি ভালোভাবে হবে না। হ্যাঁ তা বলছি যে, ওই যে machine টার কথা তুমি আমাকে বললে। তা সেটা কি ECL এর মাধ্যমে চলবে? না কি current এর মাধ্যমে চলবে? না আমার business টা কিরকম বলতো? আমার business টাও তোমার একদিনে চালু হয়ে যাবে না। কারণ কি বলতো? এখন market এ অনেক অনেক সুন্দর তোমার সেই ধুপকাঠির scent গুলো বেরিয়েছে বুঝলে? হ্যাঁ বুঝতে পারছি। তো তোমার অনেক সুন্দর সুন্দর বেরিয়েছে। তাদের সুগন্ধ গুলো মানে তাদের যদি সুগন্ধ সোকো তোনেকটা সুন্দর। তো আমাকে যেটা তৈরী করতে হবে তার থেকে কিন্তু ভালো সুগন্ধ ওয়ালা আমাদেরকে তৈরী করতে হবে। তবেই যদি ভাবি যে না আহ market একটু ভালোভাবে চালু করবো তবেই কিন্তু চালুটা হবে, বুঝলে? হ্যাঁ বুঝলাম। তা আমি তোমায় কি বলছি বলতো? শুনতে পাচ্ছো আমার কথা ভালো করে?

বলছি যে তুমি যে machine টার কথা বললে না? সেই গজাল তৈরীর machine?

তা ওটা কি? মানে current এ চলবে? না কি আমাকে তেল ভরতে হবে আলাদা করে? না সেটা তোমার পুরোপুরি current এ চলবে বুঝলে? এটা তেল ভরা বা generator এ চালা চালানো তো সেরকম কোনো বিষয় না। ওটা পুরোপুরি তোমার current এর মাধ্যমেই মাধ্যমে চলবে। তো তোমার আমি যতটুকু বলবো দেখো bill এর ব্যাপারটাও অনেকটা পুড়বে। কিন্তু কি বলতো? তোমার লাভের জায়গাটা কিন্তু তবুও এনে দেবে। কারণ আসতে আসতে তোমার speed টাও বাড়বে। এবং machine machine এর কাজ তো করবেই। তোমার যখন দেখলে profit টা বেশি আসলো তুমি আরেকটা machine নেবে। তারপর দেখলে profit আসছে আরেকটা machine নেবে। তো তুমি কিন্তু এইভাবেই startup করতেই থাকবে। বাড়াতেই থাকবে বুঝতে পারছো? হ্যাঁ তো এইভাবেই তো ব্যবসা গুলো বাড়ে। আর এইভাবেই যত হবে তত আমার লাভ আসবে। আর যত লাভ হবে আমি আরও পাঁচটা machine লাগাতে পারবো। পাঁচটা machine থেকে আমার পাঁচটা কর্মচারী বাড়বে। আমার তো প্রচুর টাকা income হবে গো এইভাবে। হ্যাঁ দেখো প্রচুর টাকা income হবে বলে আমি আগে থেকে কাউকে কোনো জিনিস বলতে পারবো না। স্বপ্নটা দেখতে পারবো না। কিন্তু হ্যাঁ? প্রত্যেকটা জিনিসেরই একটা নিয়ম আছে নিয়মগুলো ঠিকভাবে পালন করতে হবে। এবং সেই জিনিসগুলো ভালোভাবে rules গুলো follow করতে হবে। time maintenance টাও শিখতে হবে। কারণ কি বলতো? business টাকে ভালোভাবে

সেটাই সেটাই। কোনো কারণ দেখো আমিযতটুকু ওই জিনিসটার ধারণা আছে। আমি যেই জিনিসটা ভাবছি ধূপকাঠি। সেটা তোমার আহ তোমার যদি time ও লাগে তো আমার চলবে। কিন্তু কি আমাকে time লাগতে পারে। কিন্তু গজাল জিনিসটা কি বলতো? তুমি যদি দোকানগুলো ধরতে পারো? তাহলে কিন্তু তোমার আহ মানে প্রত্যেকটা এখন যা বাড়ি তৈরী হচ্ছে। তো প্রত্যেকটা দিনে কিন্তু তোমার গজালের প্রয়োজন আছে বুঝলে? হ্যাঁ সেটা ঠিকই বলেছো তুমি। তুমি ঠিকই বলছো। যদি আমি দশটা দোকানে ধরো গজাল supply দিই না? তাহলে আমার কিন্তু অনেকটা টাকা আসবে। প্রথম প্রথম আমি হয়তো দশটা দিলাম। তারপরে হয়তো দু দশ মাস পর আমি আরো দশটা দোকানে দিলাম। এভাবেই আমার ব্যাবসাটা আসতে আসতে বাড়তে থাকবে, তাইতো? সেটা সেটা, আর কি বলতো? প্রত্যেকটা ব্যবসার ধরণ আছে। তুমি ব্যাবসাটার ধরণ কি রকম কি? সেটাও তোমাকে জেনে নিতে হবে। আহ গজালের এখন rate কি? সেটাও জেনে নিতে হবে। আর তুমি যদি ভাব যে, start করবো তো তোমাকে আরো ভালো ভাবে আমি যে যতটুকু জেনেছি। তোমাকে তার থেকে বেশি জিনিস জেনে নিতে হবে, বুঝলে? হ্যাঁ সেটাই সেটাই। আসতে আসতে হয়তো জানতে পারবো তোমার মাধ্যমে। বা ব্যবসা করতে গিয়ে হয়তো আমি জানতে পারবো যে, কোনটা করলে কি হবে না হবে, তাইনা? সেটাই সেটাই, কারণ কি বলতো? গজাল তুমি যেটা তৈরী করবে, তো সেটা শুধু আমার কাছে জানলে হবে না। তোমাকে প্রথমে একটু ভালো market এ relation টা তৈরী করতে হবে। সম্পর্কটা ভালোভাবে করতে হবে। তো তুমি বড় দোকানদারের কাছে গেলে, ছোট দোকানদারের কাছে গেলে, তাদের rate টা জানলে। তারপরে তুমি বললে যে কিনেন কটা মানে আপনি কেনেন কত টাকায়? যারা আপনাকে বিক্রি করতে আসে বা আপনি যেখানে কিনতে যান? তো তাদেরকেও বললে যে, তারা যদি বলে যে না আমি তোমার আহ ক টাকার কিলো বা তোমার ধরো একশো গ্রাম পাই আমি পাঁচ টাকায়। তোমাকে বলতে হবে ঠিকাছে আমি তিন টাকায় একশো গ্রাম দেওয়ার চেষ্টা করবো। আমিও আরকি এরকম start করেছি। তো আপনি যদি পান তাহলে আমাকে চান যদি আমার কাছ থেকে তাহলে নিতে পারেন। হম এরম করে market এ relation তৈরী করতে হবে। একটা জিনিস বলতে হবে যে, আহ গজালটা আপনাদের কত প্রত্যেকদিন আপনাদের sell হয়? এভাবে তোমাকে জিনিসটা তোমাকে তৈরী করতে হবে বুঝলে? হ্যাঁ হ্যাঁ ঠিকই তুমি বলছো। আগে আমাকে ভালো করে দোকানদারদের সাথে মানে এ ভালোভাবে একটা সম্পর্ক তৈরী করে নিতে হবে, তাইনা? শুরুতে তাদের সাথে যেন আমার ভালো একটা সম্পর্ক তৈরী হয়। সেটাই আর কি বলতো? মানে গজালটা এমন জিনিস তুমি যদি একদিন বেশি তৈরী করো। একদিন কম তৈরী করো। গজাল এমন একটা জিনিস তোমার কোনোদিন খারাপ হবে না। যদি জল না লাগে, বুঝতে পারলে? কারণ কি? ওটা পুরোপুরি লোহার যেটাকে বলে। হ্যাঁ ওটা তো আর পচে যাওয়ার জিনিস না যে, খাবার জিনিস পচে গেলো। আমি ফেলে দিলাম সেটা তো না। আমার আজ বিক্রি হলো না তো কি হয়েছে? কাল হবে। সেটা তোমার তোমার কাল হবে। বা পাঁচ মাস পর হবে। দশ মাস পর হবে। কিন্তু ওটা হবে। খারাপ হবে না কোনোদিন জল না পেলে। জল পেলে তো জিনিস obviously খারাপ হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো। আর এই ব্যবসা গুলোতে না ক্ষয়ক্ষতি একটু কমই হয় তাইনা? আমার তো তাই বলে মনে হয়। তোমার কাছ থেকে যতদূর শুনলাম আমি। সেটাই সেটাই একদম একদম। তা আমি কি বলছিলাম জানো? হম বলো। বলছি যে তুমি যে বলছিলে যে আগরবাতির তুমি ব্যবসা করছো? বা retailing করছো? তা সেটা তে কি তুমি নিজে গিয়ে দোকান দোকান মাল দিয়ে আসো? বা মাল টাল কারখানা থেকে নিয়ে আসো? নাকি এই এই তুমি কোনো তো কাউকে রেখেছো মালগুলো দেওয়ার জন্যে বা নেওয়ার জন্যে? বোলো কেন আমি শুনি। কিছুই তো শোনা হলো না। না আমার যেটা তোমাকে বললাম তো সেটা। এখনো পর্যন্ত আমি start করিনি বুঝলে?

না আমি সেটা এখনো শুরু করিনি। কিন্তু কি বলতো? আমি অনেকটাই এই জিনিসের প্রতি তোমার ধারণা গুলো নিলাম মানুষের কাছ থেকে। যারা আর কি বিক্রি করে। তো কতদিন পরে এরকম সুগন্ধ থাকে? বা খারাপ হয় না হয় না বা উবে যায় গন্ধটা? না ওরে না? তো এরকম আমি জিনিসগুলো সব আমি নিজে আগে observe করলাম। observe করার পরে আমি কারখানার সঙ্গেও কথা বললাম।

হ্যাঁ তো তার secretary র সঙ্গে কথা বললাম। তো বললাম এখানে কি দামে কি পেতে পারি? কোন কোন জায়গা থেকে এখানে কিনতে আসে? তো আমি যদি ভাবি যে, আমি নিজে একটা quality বার করবো। আমি নিজে একটা সুগন্ধ বার করবো। তো আমাকে কতদিন time লাগবে? কিভাবে কি হয়? কতটা খাটুনি আছে? কতটা একটা machine এর পেছনে আর কি মানুষগুলো লাগবে? তো এইভাবেই আরকি সব তার কাছে আগে জেনে বুঝে নিলাম, বুঝলে? হ্যাঁ তুমি ঠিকই বলেছো। দেখো একটা ব্যবসা করতে গেলে না তার সম্পর্কে আগে জানতে হয়। যেমনটা তুমি আমাকে suggest করলে যে, তুমি এই ব্যাবসাটা করো। তুমি আমাকে ওই সম্পর্কে অনেককিছু বললে। আমারও একটু ধারণা ছিল। আমি শুনলাম।

সেটা তে তোমার ধারণা জন্মেছে। তোমার ক্ষতি খুব কম হবে দেখবে তুমি? সেটাই সেটাই কারণ কি বলতো? ধারণা যদি থাকে তুমি যেকোনো business কিন্তু start করতে পারবে। কিন্তু ধরণের যদি problem হয়ে যায়, তাহলে তুমি কিন্তু পারবে না বুঝছো? হ্যাঁ সেটাই সেটাই তুমি একদম ঠিক কথা বলেছো। তোমার সাথে আমি সহমত। একদম একদম কারণ আহ তুমি যদি market এ দেখতে যাও বা যেকোনো market এই তো তারা কিন্তু আগে সেই জিনিসগুলো observe করেছে। তারপরে কিন্তু তারা মাঠে নেমেছে। নাহলে কিন্তু সবাই হয়েই থাকতো কেউই করতো না। ঠিকই ঠিকই তুমি ঠিকই বলেছো একদম। একটা মানুষ ব্যবসা শুরু করলো মানে এই নয় যে, সে আজকে ব্যবসা করলো কাল সে বড় লোক হয়ে গেলো। বা তার প্রচুর টাকা এলো তা নয়। আসতে আসতে প্রচুর সময় লাগে ব্যবসাটাকে growup করতে। বা সেখান থেকে অর্থ উপার্জন করতে তাইনা? সেটাই সেটাই। আর অনেক আহ ব্যবসাতে অনেক problem আসতে পারে এবং সরকারকে tax এর ব্যাপারটা তোমার যেরকম টাকা income হবে। তো সেরকম আরকি সরকারকে tax দিতে হবে। এই জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হবে। সবদিক থেকে ভাবনাচিন্তা করে যে না আমি সরকারকে এত টাকা tax পেলাম। আমি এতদিনে এত বিক্রি করলাম তো আমার profit টা কত টাকা দিনে আসতে পারে? সব জিনিস প্রথমে ভালোভাবে ভেবে নিতে হবে, বুঝলে? হ্যাঁ তুমি ঠিকই বলেছো দেখো startup এ ভালোভাবে ভাবতে হবে। একটা কথা আছে, কি জানতো? যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তুমি নিশ্চই শুনে থাকবে কথাটা, শুনেছ নাকি? হ্যাঁ হ্যাঁ আমার বাবা বলে প্রায়ই বলে। যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। কারণ কি? আমরা যদি কোনো কাজ ভেবে করি তাহলে কিন্তু সেটা success টা আমরা পেতে পারি। কিন্তু যদি আমরা করার পরে ভাবি যে এটা চলবে না চলবে না তাহলে বা এটা চললো না। তো সেই জিনিসটা ভাবাটা পুরোটাই ভুল বুঝলে? আর একটা কথা কি বলতো? যে ব্যবসা করতে গেলে একটা মনের শক্তি মনের জোর আনতে হবে। যে ব্যবসায় আমার ক্ষতি হলো আমি আর ব্যবসা করবো না। এইটা বললে কিন্তু হবে না। তাহলে তুমি কোনোদিন বেড়ে উঠতে পারবে না? ব্যাবসায় ক্ষতি হোক নিজের মনকে শক্ত করে নিয়ে সেই ব্যাবসায় সামনের দিকে এগোতে হবে। যতই তুমি এগোবে না দেখবে এমন একটা দিন আসবে যেখানে তোমার কোম্পানিটা অনেক বড় হয়ে যাবে।

সেটাই সেটাই, আর মানে আহ তাহলে এক কাজ করো তুমি নাহলে বুঝলে? তোমার আমার বাবাকে তো তুমি নিয়ে যাবে বলছিলে?

বোলো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হয়তো তোমার এখনো আগরবাতির ব্যাবসাটাতে তোমার মনে হয় বাবা এখন তোমাকে সাহায্য করতে উনি মনে হয় যেতে পারবে না। আমায় একাই যেতে হবে, এটাই বলছো তো? একার নাহলে এক কাজ করবে তুমি নাহলে কাকুকে নিয়ে চলে যাবে। একা যেও না কারণ হতে পারে সেটা import করাতে একটু problem হতে পারে। অতদূর থেকে মালটা কিরকম ভারী বা ওজন কিরকম সেটা আমারও জানা নেই? তুমি সেটা try করবে যে কাউকে নিয়ে গিয়ে বা একজন বা দুজন বা তিনজন। নিয়ে গিয়ে সেই জিনিসটা ভালো ভাবে দেখে এসে, একটু মানে আগে তার আগে জানাবো যা করে তারপরে ওইজিনিসের দিকে বা আমাকে একবার মাঝেমধ্যে

হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আমি তাহলে এ ওটাই করবো। ওখানে যাওয়ার আগে তোমাকে একবার ফোন করে নেবো। আর এটার সম্পর্কে একটু ভালো ভাবে জেনে নেবো, বুঝলে তো? আর এখন আমার হাতে সময় নেই। এই দেখো আমি বাড়ি থেকে অনেক্ষন আগে বেড়িয়েছি। বাড়িতে মনে হয় ডাকাডাকি করে বসবে এখুনি। আমি তাহলে বাড়ি যাই। এই নিয়ে একদিন তোমার সাথে পরে কথা বলবো বুঝলে তুমি? ঠিকাছে আর আমি যে বুধ্ধিটা দিলাম কাকু কাকিমাদের সঙ্গে একটু আলোচনা কোরো। তারা কি সম্মতি দিচ্ছে? সেটা আমাকে একবার জানাবে, ঠিকাছে? হ্যাঁ ঠিকাছে আমি আজ রাতেই বাবা আর মা কে বলবো। যে ও ফোন করে বলছিলো আমার যে বন্ধুটা আছে না? সে ফোন করে আমাকে এই ব্যাবসা করার জন্য মানে বললো। তা এটা করলে কি ভালো হবে কি না?

ঠিকাছে বেশ তাহলে তুমি তাই করো তাহলে। এখন রাখি তাহলে হ্যাঁ অনেক কথা বললাম। আচ্ছা ঠিক আছে বেশ এখন রাখো পরে একদিন তোমার সাথে কথা হবে এই ব্যাপারে। ঠিক আছে রাখো তুমি তাহলে, ঠিকাছে? ঠিক আছে বেশ তাহলে রাখি তাহলে হ্যাঁ? bye. হ্যাঁ বেশ okay bye. হ্যাঁ bye.

হ্যাঁ, বল, কেমন আছিস? এই, চলে যাচ্ছে, মোটা মোটি, তুমি কেমন আছো?

বাড়িতে বসে আছিস, কেনো? পড়া-শুনা শেষ হয়ে গেছে? না পড়া-শুনা শেষ-স, এখনো হয়নি, তবে, দিয়ে-আর সেইরকম পড়া শুনা করিও না

হম ভাবনা চিন্তা বলতে গেলে, দেখো এখন যেহেতু কাজের, সেই, সময়, সেইজন্য, আমি ভাবছিলাম যে কাজ না করে যদি, আমার একটা ছোট দোকান বা বিজনেস শুরু করি তালে কেমন হয় সেইটা কিন্তু ভালই কথা বলেছিস, যদিও তুই এখন বা বলছিস পড়া-শুনা তোর সেইরকম শেষের দিকেই তোর চলে গেছে, তো এখন থেকে আমার মনে হয় বসে না থেকে কিছু ব্যবসা দিকে কিন্তু মনযোগ দেয়াটা কিন্তু হতে পারে হম তো ওটা-ওটাই আমি করব ভাবছি, কিন্তু, মানে, দেখো, ব্যবসা তা আর একরকম নয়, অনেক রকমি আছে, তো আমি ভাবছি, মানে ভেবে পাইনি যে কি-তা-কি দিয়ে শুরু করব দেখ, ব্যবসা করলে তুই অনেক রকম ভাবে ব্যবসা করতে পারিস, যেমন ধর সামনেতে হার আমাদের পুজো আসছে, তুই যদি, এখন থেকে যদি, কাপড়ের ব্যবসা বা জামা-কাপড়ের ব্যবসা শুরু করতে চসা, কিন্তু, এটা কিন্তু, খুব ভালই কি হবে হম এটা খারাপ হবেনা, মানে কাপড়ের ব্যবসা শুরু করলে ভালই তো হয়

হম তা হবে-তা হবে কিন্তু, মানে, এখন দে-ক-খো সেইরকম বাড়িতে আমাদের জানই বাড়িতে সেইরকম জায়েগা নেই সেইরকম, তো ভাবছিলাম যে- এ-একটা ছোট্ট যে জায়গাটা আমাদের বাইরে আছে, সে-সেইটাই করব, সেট-সেটায়ে যদি হয়, তো হবেনা হ্যাঁ-হ্যাঁ একদমি তালে-শুন প্রথমে তুই, তকে একটা কাজ করতে হবে কি বলতো ব্যবসাটা তর প্রথম, তুই নতুনি করছিস, তুই এই সম্বন্ধে খুব একটা ভালো হতে জানিস অ না- তুই এক কাজ করবি, উম ভালো করে তদের ওখানে যারা ব্যবসা করে না, নাহলে এক কাজ কর আমি তোকে একটা ঠিকানা দিয়ে দদেব, তুই তার সঙ্গে যোগাযোগ করে নিবি, তো কি রকম তুই প্রথমে জিনিস-পত্র, জামা-কাপড় তুলবি, সেইটা দেখে নিবি, এখন ধর সামনে পুজো কিছু অল্প পরিমানে শাড়িটা তুলবি, শাড়িটা খুব ভালো বিক্রি হয় ধর- হম শাড়ি, এখন হয় বাচ্চা ছেলেদের জামা, শাড়ি এইগুলই বিক্রি হবে বেশি- হম একদম, শাড়ির সঙ্গে-সঙ্গে শুন তুই শুধু বাচ্চাদের জামা-কাপড় যেমন রাখবি বলছিস, আর প্রথমে অল্প করেই ম-জি-মালে জামা-কাপড় গুলি তুলবি, খুব বেশি, তুলবি না, তার কারণ হচ্ছে দেখ- প্রথমে তো ধর বুঝত পারবিনা না তুই কেমন ধর বেচা-কানা তা হবে, যখন দেখবি না তর ব্যবসাটা অনেকটা, বেচা-কানার টা ঠিক-থাক হচ্ছে তখন তুই আবার সেইখান থেকে ইকটু জিনিস পত্র নিতে পারবি হম তা-আ-এইগুলো না হয় রাখা হবে, আমি জামা কাপড় না হয় কিনবো, কিন্তু কিনার এ-মানে এসব কিনার আগে আমাকে তো আমার জায়গাতাকে ঠিক করতে হবে একদমি তাই, সেইটা তুই-এ ঠিক করতে হবে, তালে শুন আমি আজকে, সন্ধ্যার দিক করে আমি ধর যেখানে জামা-কাপড় গুলো কিনি, তুই তো জানিস এ আমিও জামা-কাপড়ের ব্যবসা করি এখন তো বাড়িতেই করছি- এখন তো online এর যুগ ধর, তো আমি-অ কি করি বল তো, online এর মাধ্যমে কিছু কিছু ছবি, ছেড়ে দি জামা-কাপড়ের design এর যেইসব ছবি ছেড়ে দ- কাওরে পছন্দ হয়, বা ভালো লাগে তো আমার সঙ্গে যোগাযোগ করে, আমি তখন তার দাম কত, কি না সব বলে দি, তখন সেটা by courier মাধ্যমে, সেইটা পাঠিয়ে দি তুমি তো বেশ ভালো তালে একটা বুদ্ধি বের করেছো একদমি ঠিক, জানিস তো- হম যে তার পরে তুই বল, তোর খবর তা বল- আমার খবর আমি তো সেইরকম কিছু ভেবে পাচ্ছিলাম না যে, কি করব, কিন্তু তুমি বললে কাপড়ের ব্যবসা করতে, তো আমি এখন আমার জায়গাটা ঠিক করার ম-চেষ্টা করছি যেহেতু সেই জায়গাটা এখন- অ-অনেক পুরনো তো, মানে একটা ঘ-ঘর ছিল ওই ঘরটা এখন সেইরকম কেও থাকেনা বলে, নোংরা হয়ে আছে ঐটা পরিষ্কার করে আমি-ম ওটা দোকানের মতো একটা ভালো তৈরি করি- হ্যাঁ-হ্যাঁ তালে করতেই পারিস, না পারার কিছুই নেই, প্রথমে তুই ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিবি, দিয়ে সুন্দর করে ইকটূ সাজিয়ে গুছিয়ে নিবি, ঠিক আছে, তার পরে তুই, আমি যেখানে তোকে যোগাযোগ তা করিয়ে দোবো- সেইখানে তুই গিয়ে ভালো করে আমার গিয়ে একবার কথা বলে নিবি, জামা-কাপড়ের কেমন দাম এইবার, ধর পাইকেরি আর wholesale এর যেই বেপার তা আছে দেখে নিবি- যদি ধর তর দামে ঠিক মতো যদি পুষিয়ে যাই, তালে তখন মাল পত্র গুলো তুলে নিবি, একসাথে হম আচ্ছা, ত তুমি কোন তুমি কোন দোকান টা থেকে মাল নিয়েছো? দেখ, আমি যার কাছ থেকে মানে আহ জামা-কাপড় বা আমি ধর বেশিভাগ শাড়ি তুলি, ধর, শাড়ি nightly এইগুলো বেশিভাগ তুলি তো তোর আমরা একটা আহ দাদা আছে, যে তোর একদম কলকাতার, বড় বাজার থেকে কিনতো অনেকে, সমস্ত, ম-মানে জিনিস পত্র গুলো, by courier এ মধ্যে পাঠিয়ে দেয়, প্রথমবার আমাকে যেতে হয়েছিলো ওখানে, ওখানে গিয়ে জিনিস-পত্র গুলো ম-জামা-কাপড়ের-

আমার address ঠিকানা দিয়ে আর কিছু টাকা বুধায় আমাকে তখন ওদেরকে দিতে হয়েছিলো আর বাকি টাকা তা বলেছিলো পরে online করে দিতে যখন আমি হাথে যখন জিনিস তা পেয়ে যাবো তার পরে- তো তার পরে আমি চলে আসার পরে বোধায় সাত দিনের মধ্যে আমার ওই জিনিস তা by courier এর মাধ্যমে চলে আসলো, তার পরে তখন তু-আমি দোকানে তখন ওটা আ-বিক্রি করতে পারলাম অ তাতো বেশ ভালো তা আহ আমি তালে কি ভাবছি জানো তো যে তালে আমি দোকানটা যখন করছি তালে নাহয় তুমি যার কাছ থেকে নাও আমিও আমি না হয় ওর কাছ থেকেই জামা কিনে নিয়ে আসি হ্যাঁ তো ভালো কথা তবে তো তকে তো আমি সেইটাই বললাম যে সন্ধ্যা বেলা দিগ করে একবার কথা বলে নেবো যদি হয় দাদা ফাঁকা থাকে তাহলে তুই একদিন আমার সঙ্গেই চলে যাবি কলকাতা বড় বাজার চলে যাবি গিয়ে তুই একবার দেখে নিবি আহ জায়গা তা দেখে নিবি দাদার সঙ্গে পরিচয় করে দেবো তুই জিনিসের quality তাও দেখে নিবি, তার পর তুই একদিন অর্ডার করে দিবি সমস্ত যত তা তর মাল লাগবে তুই শাড়ি কিনিস- তালে অনেক তা দাম কম হবে, একসঙ্গে অনেক তা মাল তুললে কি হয়, দাম তা কম হয় এইবার তুই ধর যেই দামে কিনবি সেই দাম তা ছেড়ে, আহ কিছু তা দাম তুই নিজের ইচ্ছা মতো বসিয়ে তখন তুই সেইটা sell করতে পারবি হম আর এমনিতে-অ তো কাপড়ের এই তো পুজোর বাজারে এমনিতে আমাদের গ্রামে তো সেইরকম জানই যে দোকান সেইরকম কাপড়ের দোকান নেই সেই- কাপড় কিনতে গেলে সেই আমাদের বাইরে যেতে হয়, মানে বাইরে বলতে গেলে আমাদের গ্রামে থেকে বাইরে যেতে হয়, তো-যদি আমাদের দো-গ্রামে যদি আমি দোকান তা করি তালে কিন্তু খারাপ চলবেনা- তাই জন্য তো বললাম, যে তুই যদি ধর, মানে গ্রামের উম ভিতরে যদি দোকান তা করিস, কিন্তু খারাপ একদমি হবেনা, তা কারণ দেখ গ্রামের-গঞ্জে কি হয় বল তো বাজার করতে গেলে বা কোনো কিছু করতে গেলে সেই- শহর যেতে হয়, মানে, অনেক তা যাতায়তের যে পথ মানে সময় তা লাগছে, বা উম এটা হচ্ছে সেটা হবেনা খুব তাড়াতাড়ি online এ এসে তর হাথের কাছে যখন ইচ্ছে হয় জামা-কাপড় বল যেটাই প্রয়োজনীয়-

হম সেটা পেয়ে যাবে, আর আচ্ছা তালে কি-কি-কি-কি রাখবো এখন বলো তো মানে শাড়ি তো একটা হলো আর বাচ্চাদের তো বললাম বাচ্চাদের যদি জামা-কাপড় রাখি তো রাখবো, আর? এখন দেখ প্রথমে দেখ শাড়ি তা তুই আহ কুড়ি প্রায় একশো তা মতো পীস নিয়ে নিবি আর বাচ্চাদের জামা কাপড়- নিলে হয় তো তুই প্রথমে অল্প করেই নিবি সমস্ত রকম size এর নিবি কিন্তু ঠিক আছে, আর হম তার পাশা-পাশি তুই কিছু nightly তুলতে পারিস কিছু ব্লাউস নিতে পারিস হ্যাঁ তার পরে-